কিছু গাড়ি টোটো যাওয়া আসা করছে.

এটা একটা গাড়ির টায়ারের দোকান.

এখানে ডিস্টিল ওয়াটার ও গাড়ির অনেক জিনিস দেখা যাচ্ছে.

ইস্কুলের সামনে একটি ছাইকেলে একটি ব্যাগ আছে .

সম্ভবত এটি একটি কোচিং সেন্টার .

এস_বি_আই কাস্টমার সার্ভিস পয়েন্ট লেখা দেখতে পাচ্ছি ছবিটাতে .

টেবিলে একটি সাদা রঙের টেবিল-ঢাকনা দেখতে পাচ্ছি.

কিছু পিসবোর্ডের কার্টুনও দেখা যাচ্ছে.

অনেক ব়্যাক আছে এক সাইডে শুধু মেডিসিন .

এখানে একটি যন্ত্রে ময়ূরের পালক দেখা যাচ্ছে .

এখানে সব পুরুষরা সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরা আছে.

কড়াইটি দেখতে কালো আর ট্রেটি দেখতে সাদা রঙের .

মঞ্চটির পাশে অনেকগুলি সাউন্ড বক্স গুচ্ছিত রয়েছে.

ও একটি লোকের মাথায় ছাতা আছে .

এখানে তিনজন লোক বসে পূজার্চনা করছেন.

একটা টুলে কিছু পুথি রাখা আছে.

এখানে একটি খুব সুন্দর বইয়ের ব়্যাক দেখতে পাচ্ছি.

এই ব়্যাক -টির সামনে একটি লোক বসে আছেন।

এটি একটি বইয়ের দোকান .

হলের সামনে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে.

একটি লোক জোড় হাত করে আছেন ও কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি।

একটি ঘরের ভিতরে কিছু পুরুষ ও মহিলা আমরা দেখতে পাচ্ছি.

ঘরের মেঝেতে শতরঞ্জি পাতা তাতে সবাই বসে আছেন.

ছবিটিতে ইট দিয়ে তৈরি ছাদ পিটানো লম্বা একটি ঘর আমরা দেখতে পাচ্ছি.

এখানে আমরা সবুজে ঘেরা একটি পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি.

এখানে আমরা একটি খুব সুন্দর ডিজাইনার মন্দির দেখতে পাচ্ছি.

পাশে মাক্স পড়া একজন মহা সাধকের ফটোও দেখতে পাচ্ছি.

এক কিনার দিয়ে একটি যাওয়া আসার রাস্তা ও কিছু গাস দেখা যাচ্ছে।

মাঝখানে অনেক বড় কৃষি জমি রয়েছে.

একটি শুরু কাঁচা রাস্তা আছে তার পাশেই ছোট্ট একটি নালায় অল্প জলও দেখা যাচ্ছে .]

সবুজ গোলাপি কালো কালারের একটি মেশিনে একটি ছেলে কোমর নীচে হাঁটু ভাঁজ করা পা ওপরে মাথা ওপরে হাতগুলো নীচে ব্যাম করছে .

একটি নীল রঙের ডাস্টবিন দেখতে পাচ্ছি।

এখানে একটি ঘরের ভেতর কিছু মেশিনপত্র দেখা যাচ্ছে.

পাল্লারে একটি লোক দাঁড়িয়ে কিছু একটা কাস করছেন.

পার্লারে দুটি টুল একটি বালতি একটি জলের ড্রাম দেখতে পাচ্ছি।

এবং দুটি বাচ্চাকে দেখা যাচ্ছে সামনে একটি সাইকেল ও একটি বাইক দেখতে পাচ্ছি.